প্যান্ডেলের গেটের গায়ে অনেকগুলো ফুল দেখতে পারছি।

সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

একটা কাঠের চেয়ার দেখা যাচ্ছে।

পিঙ্ক কালারের একটা ফুলের গাছ দেখা যাচ্ছে বড়ো বড়ো বিল্ডিং কিছু বাড়ি দেখা যাচ্ছে।

আয়না দেখা যাচ্ছে সবুজ কালার ম্যাট্রেসের উপরে দুজন দাঁড়িয়ে রয়েছে।

একটা কালো কালারের চেয়ার দেখা যাচ্ছে।

সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

মাছগুলো হলুদ কালার নীল কালার বক্সের ভেতর রাখা রয়েছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বইয়ের দোকান।

টেবিল -এর ওপর লাল কালার -এ একটি বোতল দেখা যাচ্ছে।

একটা টেবিল দেখতে পারছি টেবিল -এর ওপর একটা মেশিন রাখা রয়েছে।

আকাশী কালারের দেওয়াল দেখা যাচ্ছে।

অনেক মানুষের হাতে ব্যাগ দেখা যাচ্ছে।

অনেক সবুজ গাছপালা দেখা যাচ্ছে সামনে দিয়ে একজন লোক আসছে।

বেলুন দিয়ে গেট করা রয়েছে বেলুন -এর রং সাদা লাল।

দূর থেকে আকাশ দেখতে পারছি।

দূর থেকে পাহাড় দেখতে পারছি।

একটা নীল কালারের টেবিলের ওপরে একটা কাপড় রেখে ইসতারি করছে।

কারেন্টের বোর্টে একটি চার্জার লাগানো রয়েছে।